কিভাবে communicate করেন ওদের সাথে সঙ্গেই দেখে দিয়ে যায় গ্রফার্স টোফার্স ওরা সঙ্গে সঙ্গে আপনি বলবেন সঙ্গে সঙ্গেই ওরা complain নিয়ে নেয়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

আচ্ছা তো আপনার আপনি যে ধরুন এই যে অ্যামাজন থেকে কেনেন বলছেন

তো অ্যামাজন থেকে এই transaction গুলো বেশিরভাগ কি দিয়ে করেন cash on delivery নাকি আপনি ওদেরকে cre~ credit card দেন

এইটা আমার আমি আহ online payment করে দি আমি ওদেরকে কিছু দিই না online দিয়ে দেন

কোনদিন মনে হয়নি যে credit card details টা দেওয়া safe না হ্যাঁ বলে কিন্তু এখন আমার করতে করতে আমি অভস্ত হয়ে গেছি তো আমার খুব একটা অসুবিধা হয় না আচ্ছা তো আপনার safety নিয়ে কোন কখনো কিছু সম্ভব মনে হয়নি যে এটা authentic না বা কিছু problem হতে পারে কখন হতে পারে ভগবানের দয়ায় এখন অব্দি হয় নি আচ্ছা যেকোন দিন হতে পারে আর credit card details কি আপনি save করে রাখেন

set এ

কি rule যে কোনো app এখানে save করে রাখতে পারবেনা না জানি না এখন একটা rule বেরিয়েছে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

তো এইটা একটা payment করবে অতবার আপনি আবার detail ভোরবেন না ওরা প্রতিবার আপনার কাছ থেকে একটা checkbox জিজ্ঞেস করবে যে আপনি কি সত্যিই data টাকে save করে রাখতে চাইছেন কি চাইছেন না

আপনি যদি বলেন যে হ্যাঁ করবেন তাহলে ওরা save করবে নয়তো করবে না

বুঝেছেন

তো এ কারণে অনেক app এ security vulnerabilities আছে তো security vulnerabilities আছে বলে এটা government থেকে করেছে আচ্ছা বুঝেছেন

তো credit card details আপনি বা debit card details যখনই কোথাও দেবেন খুব সাবধানে দেবেন

তো অ্যামাজনটা আপনার কাছে ভালো কেন লাগে অ্যামাজন ভালো অ্যামাজনের delivery টা ভালো

delivery টা খুব safe খুব তাড়াতাড়ি আচ্ছা

তো সেটা কি আপনি অন্য কিছুতে পান না মানে অন্যদের তো আছেই কিন্তু অ্যামাজনে অনেক কিছু products আছে যেগুলো আপনার যদি time নেওয়া থাকে আপনি আজকে order করলে মোটামুটি ওরা কালকে দিয়ে দেয়

অ্যামাজনে return policy সম্বন্ধে আপনার কি feedback

আপনার কিছু experience আছে কোন problem হয় না কারণ অ্যামাজনে defect থাকলে ওরা জিনসটাকে আপনাকে free তেই দিয়ে দেয় তো এরকম কোন feedback আছে মানে আপনার কাছে reference আছে

যে অ্যামাজনে এরকম হয়েছে

নতুন fresh product দিয়ে দিতে তো যেহেতু ওদের কাছে available ছিল না জিনিসটা তো ওরা আহ ঐটাও মানে মানে lamp টাও আমাদের দিয়ে দেয় plus টাকাটাও refund করে দেয়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

তো আপনারা বলেননি ওদেরকে যে ওটা ফেরত নিয়ে যেতে

হ্যাঁ তো তখন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 আচ্ছা তো আপনারা তার~ তারপরে ওদের যেখানে লাভ

আচ্ছা তো same জিনিস কি ফ্লিপকার্টও করে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

আচ্ছা তো আপনি কখনো মিশো থেকে order করেছেন

মিশোর experience টা একটু বলবেন মিশোতে প্রচন্ড time লাগে মোটামুটি একটা যুগ বেরিয়ে যায় মিশোতে

তো আর মিশাতে variety কেমন আছে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 তো আপনি complain করেননি ওদের ওখানে ওরকম একটা facility নেই complain করার

junk jewellery হ্যাঁ junk jewellery বাবা আপনার তো ভালোই idea আছে তো সেগুলো কি ওখান থেকে ভালো পাওয়া যায়? ভালো পাওয়া যায় একটু দামটা reasonable পাওয়া যায় আচ্ছা তো স্ন্যাপডিলের সম্বন্ধে আপনার কি বক্তব্য স্ন্যাপডিলও ভালো আমার কাছে ভালো স্ন্যাপডিলে আপনার experience ভালো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

আচ্ছা তো স্ন্যাপডিলে এটা কি Indian company

কিন্তু স্ন্যাপডিলে আমি শুনেছি product quality গুলো খুব বাজে থাকে না আমার আজ অব্দি হয়নি লোকে বলে কিন্তু আমি even জুতোও আনিয়েছি আমার ভালোই লেগেছে আচ্ছা তো আপনি সবচেয়ে বেশি কোনটা use করেন জামাকাপড়ের জন্য সব থেকে বেশি আমি মিন্ত্রা use সবচেয়ে বেশি মিন্ত্রা use করেন আচ্ছা Hello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 উম না quality টা different আছে কোনটা better

আচ্ছা তো এদের কি মিন্ত্রার তো আমার একটা সমস্যা হয়েছিল মিন্ত্রাতে আমার মনে আছে আমার generally মিন্ত্রাটা খুব ভালো লাগে না তার কারণটা হচ্ছে মিন্ত্রাতে আমার আহ ওখানে কোন website নেই মিন্ত্রার মিন্ত্রায় যা আছে পুরোটাই হচ্ছে আপনার ইয়েতে করতে হয় app এর through দিয়ে করতে হয় আর app এ সব সময় সবকিছু ভালো করে পরিষ্কার করে বোঝার বা দেখা যায় না সেইটা একটা problem হয় আমার app এ না app এ সবকিছু বোঝা যায় আমার একটু সমস্যা হয় যেমন আপনার এখানে ফ্লিপকার্টে বলুন বা অ্যামাজনে বলুন দুটোরই আছে তো website ও আছে plus app ও আছে তো generally ওই খানে কি হয় দুটোই app বা website দুটোর through দিয়েই দেখা যায় detail এ দেখা যায় কিন্তু মিন্ত্রাতে সেই জিনিসটা দেখাযায় না মিন্ত্রাতে কেবলমাত্র app এর through দিয়ে দেখতে হয় তো এইটা আমার কাছে একটু problematic

তো আপনি কি এরকম কখন আপনার লেগেছে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 আচ্ছা তো app এই আপনি generally comfortable বলছেন

তো আপনি কি ফ্লিপকার্টে app use করেন হ্যাঁ সবেতেই আমি app use করি আচ্ছা তো আপনার কখন মনে হয় নি এরকম কোন সমস্যা আপনি পাননি কি সমস্যা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 না আমি স্পষ্ট বুঝতে পারি স্পষ্টই বুঝতে পারেন সবকিছু

আচ্ছা তো আমার তো জানি না এইটা খুব problem হয় সব সময় অ্যাঁ বয়স হয়ে গেছে তো একটু এখন বয়সের সাথে আপনি একটু app এর সাথে অত comfortable না হুঁ আপনার কত বয়স আমার সবে চব্বিশ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

উম তা আর জানিনা যাই হোক তো আমার আহ এখানে আজকে আমরা এই online নিয়ে অনেক কিছু delivery ব্যাপারে অনেক কিছু detail এ শুনলাম জানলাম বুঝলাম অনেক কিছু আপনাদের shopping trends সম্বন্ধে বুঝলাম anyways thank you আপনার সাথে কথা বলে ভালো লাগলো টা টা by by

তো আজ আমাদের আলোচনা করার বিষয়ে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো সে এক দিনের ঘটনা সত্যেন্দ্র চৌধুরীর জমিদারের ছেলে বি. এ. পাশ করিয়া বাড়ি গিয়াছিল তাহার মা বলিল মেয়েটি বড় লক্ষ্মী মেয়ে বাবা শোন কথা একবার গিয়ে দেখে আয় সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল না মা এখন আমি কোন মতেই পারব না তা হলে পাশ হবে না করতে পারবোনা কেন পারবি নে? বৌমা থাকবে আমার কাছে তুই লেখাপড়া করবি কলকাতায় পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাইনে সতু না মা সে সুবিধে হবে না এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল মা বলিলেন যাসনে দাঁড়া আরও কথা আছে একটু মাথা থামিয়া বলিলেন আমি কথা দিয়েছি বাবা আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট হইয়া বলিলেন না জিজ্ঞেস করে কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন বলিলেন সে আমার দোষ হয়েছে কিন্তু তোকে তো মায়ের শ্রমও বজায় রাখতেই হবে তা ছাড়া বিধবার মায়ের বড় দুঃখী কথা শুনে সত্য রাজী হয়ে সত্য রাজী হল আহা আচ্ছা পরে বলব বলিয়া সত্য বাহির হইয়া গেলেন মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন ওই তাঁহার একমাত্র সন্তান। সাত-আট বৎসর হইল স্বামীর কাল হয়েছেন ততদিন বিধবা নিজেই নিজেরই নায়েব গোস্বামী সাহায্যে মস্ত জমিদারি শাসন করিয়া আসিয়াছেন ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে বিষয়-আশয়ের কোন সংবাদ তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিধ বিবাহ দিবেন এবং পুত্রবধূ হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারার্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিতে তাহার উচ্চশিক্ষা শিক্ষার অন্তরায় হইবে না কিন্তু অন্যরূপে ঘটিয়া দাঁড়াইলেন স্বামীর মৃত্যুর পর এ বাটির বাড়িতে এ এ এক এতদিন পর্যন্ত কোন কাজকর্ম হয় নাই সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন মৃত অতুল মুখু্য্যের দরিদ্র বিধবা এগারো বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন এই মেয়েটিকে

তাহাকেও তিনি দুই-চারটি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন মা মনে মনে বলিলেন আহা আগে তো মেয়ে দেখেই দেখে তারপর যা কোনো মতে পছন্দ হয় দেখে দেখা যাবে পরের দিন অপরাহ্ণবেলায় সত্য খাবার খাইতে হম মায়ের ঘরে ঢুকিয়াই স্তম্ভিত হইয়া দাঁড়িয়ে গেলেন তাহার ঘরের উম খাবারের জায়গার ঠিক মুখ সুমুখে আসন পাতিয়া বৌ ঠাকুরণ লক্ষ্মী করুনটি হীরামুক্ত সাজাইয়া বসাইয়া ছিলেন মা ঘরে ঢুকে বলিল খেতে বস সত্যর চমক ভাঙিল সে থতমত খাইয়া বলিল এখানে কোন এখানে কেন আর কোথায়ে আমার খাবার দাও মা মৃদু হাসিয়া বলিলেন তুইওতো আর সত্য বিয়ে করতে যাচ্ছিলিসনে এই এক ফুটফুটে মেয়ের সামনে তোর আর লজ্জা কি আমি কারুকে লজ্জা করিনে বলিয়া স ত্য প্যাঁচার মত মুখ করিয়া প্যাঁচার মত মুখ করিয়া সুমুখের আসিয়া বসিলেন মা চলিয়া গেল মিনিট দুইকের মধ্যে সে খাবারগুলো কোনমতে নাকে মুখে গুঁজিয়া উঠিয়া গেলেন বাহিরের ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশের উহ ঠক পাতা করিয়াছে সে প্রথমেই দৃঢ় আপত্তিতে প্রকাশ করিয়া কহিল আমি কিছুতেই বসবো না বসতে পারবোনা আমার ভারি মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় মাথা দিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশ তুলিয়া উহ পাশা তুলিয়া দাবা পাতিয়া দিলো সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল কিন্তু সত্য একবার উঠিল না একবার জিজ্ঞাস করিল না সে হারিল কে জিতিল আজ এসব তাহার ভালই লাগিল না বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভিতর একটু ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল ভাঁড়ার ভাঁড়ারের বারান্দায়ে হইতেই মা জিজ্ঞেস করিল এর মধ্যে শুনতে যাচ্ছি যে রে শুনতে নয় পড়তে যাচ্ছি এ এম. এর পড়ার সোজা নয় ত সময় নষ্ট করলে চলবে না বলিয়া বলিয়া সে দৃঢ় ইঙ্গিতে করিয়া দুমদাম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল আধঘণ্টা কাটিয়া গিয়াছে সে একটি ছত্রও পড়তে পড়তে পড়ে নাই টেবিলের উপর বই খোলা

এসে কান উহ খাড়া করিয়া শুনিল ঝুম্ ঝুম্ ঝুম্ আর একমুহূর্ত ঝুমঝুম্ সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাদমস্তক গহনা পরাইয়া লক্ষ্মীঠাকরুন মেয়েটি মত দেখতে মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল সত্য এক দৃঢ় চাহি চাহিয়া রহিল মেয়েটি মৃদুকণ্ঠে বলিল মা আপনার মত জিজ্ঞেস করলেন সত্য মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিল কার মা মেয়েটি কহিল আমার মা সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্ত প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না ক্ষণেক পর কহিল আমার মাকে জিজ্ঞেস করলেই করিলেই জানতে পারিবে মেয়েটি চলিয়া যাইতে সত্য সাহ সাহসে প্রশ্ন করিয়া ফেলিল তোমার নাম কি? আমার নাম রাধারানী বলিয়া সে চলিয়া গেল একফোঁটা রাধারানীকে সজো সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া আহ সত্য এম. এ. এর পাশ করিয়া কলিকাতায় চলিয়া আসিয়াছিলো বিদ্যালয়ের সমস্ত পরীক্ষা গুলো উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তো কোন মতেই না খুব স খুব সম্ভব পারবেওনা সে বিবাহ বিবাহই করিবে না কারণ সংসারে জড়াইয়া গিয়া সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্মান নষ্ট হইয়া যায় ইত্যাদি তবু তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি উহ যেন কি রকম করিয়া ওঠে কোথাও কোন নারীমূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার মনের পাশেই জাগিয়া উঠিয়া তাহাকেই আবৃত করিয়া দেয় একাকী বিরাজ করে একাকিত্ব বিরাজ করে সত্য কিছুতেই সেই লক্ষ্মী প্রতিমা টি ভুলিতে পারে না চিরদিনই সে নারীর প্রতি উদাসীন আকস্মিক ও তাঁহার কি হইয়াছে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোন মেয়ে দেখিলেই তাহাকে ভাল করিয়া দেখিতে ইচ্ছা করে হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনমতে চোখ ফিরাইতেই পারেনা দেখিতে দেখিতে হঠাৎ যেন অত্যন্ত লজ্জা করে করিয়া সমস্ত দেহ বরং শিহরিয়া উঠে এবং তৎক্ষণাৎ যেন কোন একটা পথ ধরিয়া দ্রুতপদে সরিয়া যায় সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসে তাহার চোরবাগানের বাসা হইতে গঙ্গা দূরে নয় প্রায়ই সে জগন্নাথে উম স্নানের ঘাটে করিতে স্নান করিতে আসিত প্রায়ই পূর্ণিমা ঘাটে একটু ভিড় হয়ে গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জমা রাখিয়া জলে নামিত তাহার উদ্দেশ্য আসিয়া গিয়া এক সন্তানের বাধা পাইয়া স্থির হইয়া দেখিলেন চার পাঁচজন লোক এক একদিকে চাহিয়া আছে চার পাঁচজন লোক একদিকে চাহিয়া আছে সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া গেলেন এই অবধি বলে আমি আঁধারে আলো গল্পটি শেষ করলাম